এটি একটি চার চাকা গাড়ি এবং এখানে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক তেল ভরছে।

এখানে কয়েকটি কাঠের চেয়ার দেখা যাচ্ছে। এবং পাশে একটি লোহার --

এখানে অনেক ড্রয়িং দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কাগজে টুকরো দিয়ে নানা রকমের ড্রয়িং করা--

এটি একটি বাগান এখানে নানারকম ফুল গাছ ও পাহাড়ি গাছ--

এখানে ছোটবেলা অনেক কাঠের স্তম্ভ দেখা যাচ্ছে । এবং এটি একটি নীল টেবিলের ওপর আছে সামনে পাছিল দেখা যাক --